ওইখানে সময়টা নষ্ট করার থেকে যে সময়টা নষ্ট করবো সেই সময়টা আমি মনে হয় অন্য কিছু করে কিছু টাকা earn করব। মেন তো ওদের first form fill up কর। form fill up করার পর সেই কখন admit আসবে admit আসার পর centre কোথায় পড়বে সেই centre টা খোঁজো exam দিতে যাও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 জন এত কিছু আশা নিয়ে সবকিছু করে তারপর হঠাৎ করে Declare করে দিল যে না Exam টা Cancel হয়ে যাবে কেমন লাগবে তখন? হ্যাঁ সেটা একটা কষ্টের ব্যাপার দুঃখ তো লাগবেই এত কিছু করার পর।

তো সেই জন্য আমি First বললাম না যদি তুমি দেখতে চাইছো টাকা তাহলে তোমাকে বলব Private Sector টা অনেক Better ঠিক আছে সেখানে তোমাকে নিজের মত খুঁজে নিতে হবে সেই Company তে তোমাকে যেতে হবে প্রচুর টাকা তুমি Income করতে পারবে। ঠিক আছে এবার যদি তুমি চাইছো জেনা Secured চাই আমার তাহলে তোমাকে বলবো তুমি সময় দাও যদি তোমার কাছে অঢেল সময় আছে সে অঢেল সময়টাকে তুমি ওর মধ্যে দিয়ে দাও Wait করতে থাকো এবার তোমার উপর তোমার ভাগ্যের উপর Depend করছে কখন হবে তুমি।

তখন তো বাদ দিয়ে দেয় তাই না।

ধরুন আপনার বয়স পেরিয়ে গেছে

তখন কি আর যার বয়স এই যে বললে ঠিক আছে যার Age হয়েছে সত্তর সে যদি একটা Private Sector রে Job করে আমার মনে হয় বছর ও যদি Continue Private Sector Job করে থাকে তো ওই যে টাকা Income করবে বছরের পর ওকে আর Job করতে হবে না। কেন সেটাও বলে দিচ্ছি ও যদি Continue Job করে থাকে ওর যা Promotion হবে

হ্যাঁ একটা জিনিস যে যখন Government Service সে Retired হয়ে যায় তখন প্রচুর টাকা নিয়ে বসে Private Sector রে সেটা হয় না শুধু আর কিচ্ছু না। আমাদেরই একজন ছিল Manager আগে যখন ওই Company তে ছিলাম তখন ওর Salary ছিল Ninety One থেকে লাখ টাকার মত Per Month শুধু ওটা Salary ওর Insentive আলাদা। তুমি Masters করার পর কত বছর লাখ টাকা Salary পাবে? যেমন চাকরি সেরকম তো এ তার Salary হয় । ওই কাজের আমি এটা Private Sector র কথা বললাম Private Sector র কথা বললাম। সেই সেই ধরনের কাজে অনেক রকমের তো ভাগ আছে হ্যাঁ আছে আমি একটা জিনিস বললাম যদি তুমি Private Sector একটা Private Sector তুমি Continue করে যাচ্ছ ঠিক আছে তার Level Up হচ্ছে, Promotion হচ্ছ্‌ ঠিক আছে Grade বাড়ছে যখনই Promotion হচ্ছে Grade বাড়ছে তখনই তার Salary কি হচ্ছে Hike হচ্ছে, Increase হচ্ছে ঠিক আছে তো সেই হিসেবে Salary টা বাড়তে থাকছে ওর। একজন যে এতদিন ধরে Job করছে Job করতে করতে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 ভেবে দেখবে কি করবে, ভাববে সময়টা কোথায় দেবে। হ্যাঁ ভাবতে তো হবেই জীবনে তো কিছু করতেই হবে। করতেই হবে আর করব দুটোর মধ্যে অনেকটাই আলাদা কষ্ট করে পড়াশোনা করছি যখন তখন নিজেকে তো কিছু একটা করতেই হবে তার তাগিদে তো আছেই দেখো পড়াশোনা করতে গেলে সবাই কষ্ট করে Simple একটা কথা কষ্ট মানে এত সকালে ঘুম থেকে ওঠা তারপর আবার সেই Bag নিয়ে যাওয়া আসা ঠিক আছে রাতে পড়তে বসা Exam দেওয়া Number নিয়ে আসা তারপর যদি Number না আসে Sharply আসে সেটা একটা Issue আছে তারপর পড়াশোনা মানেই কষ্ট তো ব্যাস সেই কষ্টটা এবার তুমি যদি সেরকম তোমার জিদ থাকে তাগিদ থাকে যে হাঁ কষ্টটা করেছি সেটা আমি নেব Return নেব তাহলে ঠিক আছে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 App রয়েছে এখন যারা Job Provide করছে একটু Search করবে Signing করবে নিজের CV Upload করবে ওখানে Mention করাও তাকে Full Time, Part Time ঠিক আছে সে Part Time করবে ব্যাস

Job দেওয়ার নাম করে তো এখন অনেক জায়গায় দুর্নীতি চলছে Donation চাইছে। Donation চাইছে যেটা শুধুমাত্র Donation যেটা চায় সেটা দুটো জিনিস আছে First যেটা হচ্ছে

যেটা দেখা যায় শোনা যায় Government Services এর উপর ঠিক আছে And Second যেটা রয়েছে কিছু কিছু Consultancy আছে যারা Job Provide করে থাকে যারা শুধু Registration জন্য একটা Fees Collect করে থাকে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

আর ছ মাস কর্মক্ষেত্র গুলোতে অনেক ধরনের চাকরির খবর থাকে ওগুলো দেখলে নিশ্চয়ই একটা পাওয়া যাবে। হ্যাঁ ওই তো বললাম কর্মক্ষেত্র দেখবে Apply করবে Exam দেবে কখন Result আসবে তার জন্য Wait করবে বসে থাকবে ওখানে তো Non Government র ও অনেক কিছু চাকরির কথা লেখা থাকে হ্যাঁ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 এবার তুমি হয়তো তোমার Nearby ছাড়া দূরে যেতে চাও না সেটাও হতে পারে বা Family Support করবে না দূরে যাওয়ার জন্য। সবদিক টা তো ভেবেচিন্তেই করতে সব দিকটা ভেবেচিন্তে করলে কোন দিকটাই হয় না। যেকোনো একটা দিক

হতেই

তাহলে কোন Issue নেই। তাহলে তুমি অনেক Try করলেই হয়ে যাবে। এখন প্রচুর Vacancy আছে Job জন্য Salary অনেক বেশি। তুমি যদি বাইরে যেতে চাও কোন Issue নেই আমি তোমাকে Details Provide করে দেব Apply করবে। বাইরে বলতে কোথায়? Out । তোমার যে জায়গাটা তুমি আছো তার বাইরে অন্য কোন শহরে।

কলকাতার বাইরে গেলে তো খুবই ভালো হয় এখন কলকাতায় সেরকম কোন Salary নেই ঠিক আছে

আর যদি তুমি বলো Work From Home করবে Ok, একটু Wait করে যাও Work From Home ও আমার কাছে আছে। সেটাও তোমাকে Provide করে দেব তুমি করতে পারো But Issue এটাই যে তুমি বললে তিন দিন দু থেকে তিন দিন তোমাকে College যেতে হয় সেই জায়গাটা একটা Issue হয়ে যাবে কারণ ওই দুই থেকে তিন দিন তুমি কিভাবে Manage করবে হয়তো তোমাকে ওই দু থেকে তিন দিন Per Week Shift Change করতে দেবে না হয়তো তো সেটাও একটা মানে Issue এক দুদিন হয় হুম হ্যাঁ হয়তো Manage করা যায় But Per Week কে

রাত ন'টা থেকে ভোর ছটা, মানে না Night Shift করতে চাইছো তুমি তাই তো? ঘুমাবে কখন? দুটা দিন করাই যায় Manage । ওকে দুটো দিন সেভাবে হয় না না হয় তুমি Continue Night Shift করে নাও কি বললাম সপ্তাহে এক দু'দিন Manage করা যায় তা করলে হবে তো ঠিক আছে তোমাকে আমি না কিছু Details Share করে দেব Contacts Details ঠিক আছে সেখানে CV গুলো Upload করবে কথা বলবে Work From Home এর জন্য আর যদি বাইরে যেতে চাইছো বাইরে But এখন যেহেতু তোমার Exam রয়েছে সামনে তো Exam টা দাও আর ততদিন যদি ইচ্ছা থাকে তাহলে Work From Home করতে পারো। কেমন কাল থেকে Exam আমার আটাশ তারিখে শেষ হয়ে যাচ্ছে তারপর ওইগুলো Try করবো হ্যাঁ, আগে দিয়ে নাও Exam টা শেষ হয়ে যাক এটা তারপর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 Exam কেমন হলো জানিও ঠিক আছে, আর তোমাকে আমি Details ও Send করে দেবো সেটাও একবার Check করে নিও তারপর তোমার সময় মত তুমি Apply কর ঠিক আছে! ঠিক আছে ধন্যবাদ আরে ধন্যবাদ এর কি আছে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

তুমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছো কোনো দিন? হেঁ, গেছি তো অনেক বারি যাওয়া হয়েছে, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল টা তো আমার বাড়ি থেকে অনেকটা কাছেই হয়, তো আমরা মাঝে মধ্যে ওখানে যাই, ও আর আহ একটা জিনিস জানো ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনেক রহস্য আছে, অনেক গল্প রয়েছে, সেগুলো জানো কিছু?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

হেঁ, আমিও অনেক বার গেছি, আমরা তো বন্ধুরা কাছে পিঠে কোথাও ঘুরতে জায়গা না পেলেই ভিক্টোরিয়া চলে যাই, প্রথমে hall টা ঘুরে দেখি, তার পর বাগান টাই খুব সুন্দর বসার জায়গা রয়েছে, হেঁ, আর, এইটুকুই,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 মানে এবার কত তোমো বয়েস হল ইটা কি জানা আছে তোমার? না গো তুমি জানো? হেঁ, হেঁ, ইটা একশো সতেরো তোমো আর কি আহ হল একশো সতরো বছর বয়েস হল, তার মধ্যে সাত থেকে আট বার তো আমরা গেছি এবারে প্রতি বছরই আমাদের একবার করে হলেই যাওয়া হয়, যেহেতু ইটা বাড়ির কাছে তো,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 সোনার মূর্তিও আছে অনেক তার পরে অনেক দেখবে চিত্রও রয়েছে, মানে মানে বোঝাই যাই যে ওগুলোই অনেক পুরোনো এবং ওখানে অনেক রহস্য জনক কিছু মূর্তিও কিন্তু রয়েছে, আমি দেখেছি সব কিছু ঘুরে ঘুরেই অনেক বার দেখেছি এবং ওখানে মানে ভিক্টোরিয়া রানী এবং সম্রাটের যে মূর্তি গুলো বেশ সুন্দর আর কি, এখনো রয়েছে ও রকমই, আর ওই রানী ভিক্টোরিয়ার যে coffin টা ছিল তার মধ্যে কি কি ছিল দেখেছো? হেঁ, দেখেছি, ভি~ মানে আমরা তো গিয়েছিলাম এবং প্রতি বারি তো সম্ভব নই গিয়ে আর কি দেখা, তবে একবার দেখে ছিলাম মনে আছে অবস্য ওই তো সাদা পোশাক ছিল এবং ওই বিয়ের সময় যে ঘোমটা গুলো দেয় সেগুলো আর কি, পরিহিত পরানো ছিল, এবং তার ওই বন্ধু বান্ধব বা কিছু তাদের সোরোনি~ মানে সরণি যে জিনিস গুলো gift টিফ্ট এগুলো হয়তো ছিল, এবার আরও অনেক কিছু ছিল,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

এর lake view করার জন্য ছিল, স্থানে ইটা তো খুব সুন্দর একটা বলতে পারো, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে হলে কোনো মালিক টালিক আছে না কি গো? ইটা সরকারের, হেঁ, তো ভারত সরকারে ইটা এখন প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে থাকে, মালিক বলতে এটার ভারত সরকারেরই বলতে পারো, ইটা এখন একটা সাহিত্য সংস্থা হয়ে গেছে, রানী ভিক্টোরিয়া কে তার যে সব রত্নটত্ন দিয়ে তাকে যে যখন সমাহিত করা হয়েছিল না, অনেক রত্ন দেওয়া হয়েছিল শুনেছি,

মানে পরতো তিনি সেগুলো সবই আরকি দেয়া হয়েছিল, ওই সমাধিতে,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 মানে অসম্মান একটু দেখতে একটু কেমন হয়ে গেছিল, সুন্দর মানে সব সময় তো তাকে পরিষ্কার পরিছন্ন রাখা হতো তার পরেও একটু মানে অসুন্দর হয়ে পড়েছিল তাই ঠিক থাকে করার জন্যই আরকি নামানো হয়েছিল এছাড়া আর কোনো, আর কি যেমন গুজবটা রটেছে সেরকম কিছুই নয়, সেটা সুন্দর করে আবার নুতুন করে সুন্দর করার জন্যই ইটা নামানোর সিদ্ধান্ত নিয়েছে, আর ওখান কার মেয়র ই এই সিদ্ধান্ত নিয়েছিল জানো তো এমনি আর অন্য কোনো কারণ নেই এর পেছনে, আহ একটা হম চিঠি আসে আমি তখন পড়েছিলাম জানো রানী ভিক্টোরিয়া কে কেনো সু~ সুল্ক করা হয় নি, এটার রহস্য টা জানো, এটা পড়েছিলে, আরে ওটা শুনো নি ওই যে আহ তারা মূর্তির নিচ্ থেকে কত কি খুঁজে পেয়েছিলো, এটা তো শুনেছ, আরে রোবট এলি মূর্তির টাইম ক্যাপসুলের নথি কইন বুলেট এগুলো সব খুঁজে পাওয়া গেছিলো না, এছাড়া কত কি হম তোমার একশো চৈতিরিশ বছরের সব পুরোনো, সব মূর্তির নিচে সব চাপা পড়েছিল এ গুলো তো সো~ সো~ শুনা গেছিলো, হেঁ, হেঁ, হেঁ ঠিকি বলেছো আসলে অনেক কিছুই খুঁজে পাওয়া গেছিলো এবার, আর এগুলো তো সব কিছুই অনেক পুরোনো এবং তার জন্য আর কি বেশি মানে মানে ঐতিহাসিক আরকি লাগে এই জিনিস গুলো দেখলেই আমাদের কাছ থেকে মানে এতো পুরোনো জিনিস পত্র চোখের সামনে দেখা এটাও তো একটা মানে, ঐতিহাসিক ব্যাপার, এছাড়াও তুমি ইটা কি জানো যে রানী ভিক্টোরিয়ার রক্তটা রাজকীয় ছিল কি না মানে তার রক্ত মানে তার রক্তেই কি রাজকীয় ভাবতা ছিল কি না?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 উদ্ভূত হতে পারে, মিউটেশন তার পিতা বয়েসের সাথে বৃদ্ধি পাই, এবং ভিক্টোরিয়ার জন্মের সময় তার বাবার বয়েস ছিল একান্নো বছর হেঁ, হেঁ, এটাও শুনেছে হেঁ, এটাও, শুনেছি যে তো~যখন ভিক্টোরিয়ার আর কি জন্ম হয়েছিল তখন তার বাবার বয়েস প্রায় একান্নো বছরের কাছাকাছি ছিল এবার, তুমি এইটা কি মানে আমার তো জানা নেই যে মানে জানি না এখনো পর্যন্ত যে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ওখানে রাজা কে হলো, কারণ ভিক্টোরিয়ার মৃত্যুর পর রাজা কে হলো আমার না এখনো প্রজন্ত আর কি জানা নেই, উম ভিক্টোরিয়ার মৃত্যু হওয়ার পর আহ তখন রাজা হয়েছিল এডওয়ার্ড তখন তার বয়েস ছিল ঊনষাট বছর এডওয়ার্ড এ তো তার পর রাজা হয়েছিল, ও আচ্ছা আচ্ছা, আর ইটা যেন ওই যে রানী কে আহ তার গহনা দিয়েই কবর দেয়া হয়েছিল এগুলো তো তখন কার দিনে ছিলই যে রাজা রাজা প্রিন্সেস এই সব, মারা যাইতো তার সব প্রিয় জিনিস দেয়া হতো তো রানী কেউ তো ওই রকম দেয়া হয়েছিল জানো, হেঁ, হেঁ, হেঁ এটা তো জানি যে তার সমস্ত আরকি বেবরীত জিনিস তার পর যে তারা যে তারা যে সব জিনিস পত্র পরতে ভালোবাসত,

হেঁ, এটার যে মানে তার সকের জিনিস গুলো যেনো যেন তার সাথেই যাক এরকম type এর তাদের হয়তো কোনো চিন্তা ভাবনা ছিল, হেঁ, নিশ্চই আর এগুলো পরিবারের, সবার আরকি সম্মতি তাই করা হতো, আর তার প্রিয় জিনিস মানে প্রিয় জিনিসের প্রিয় উত্তরাধিকারী মানে সব কিছুই আরকি তাদের পরিবারের সিদ্ধান্তেই করা হতো এবং, আর তখন কার দিনে তো রানীদের কে এভাবেই আরকি সমাধি দেওয়া হতো আর তার জনই তো আমাদের ভিক্টোরিয়াতে এই তাই করা হয়েছিল,

হেঁ, হেঁ, হেঁ, ঠিকি বলেছো ওখানে ওরকমই আরকি এই রয়েছে, আচ্ছা তুমি কি জানো যে রানী ভিক্টোরিয়ার এরকম আর কোটা মূর্তি আছে? মানে মানে সারা বিশ্বে তো ওনার মূর্তি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবার প্রায় অনেক মূর্তি আছে নিশ্চই, সঠিক বলতে পারবো না, হেঁ, আমি ইটা জানি এবং, রানী ভিক্টোরিয়ার এই মুহূতের যে আহ মূর্তির কথা বলছো, সেটি পঞ্চাশটি মূর্তির পাঁচটির মধ্যে একটি, যেটা আমাদের ভারতেই রয়েছে, ও,

ভীষণ সুন্দর লাগে আমরা তো গেলে প্রচুর ছবি তুলি, আহ আবার গেলে ত~ আমরা একসাথেই আরকি যাবো, ওখানে এছাড়াও অনেক কিছু আছে জানো তো যেগুলো আরকি আমরা সাথে সাথে চোক পড়ে না, কিন্তু ও গুলোও বেশ আরকি ঐতিহাসিক পরিপূর্ণ মানে ঐগুলোর সাথেও কিছু ইতিহাস জড়িয়ে আছে এরকম, আর ওখানে গেলে, মার্বেল গুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হেঁ, ওরা তো সব সময় পরিষ্কার করতে থাকে একটুও ধুলো পড়ে না, এবার গেলে কিন্তু একসাথেই যাবো আমাকে জানিও যবে যাবে, হেঁ, নিশ্চই নিশ্চই, হ্যাঁ মা?

আমি তো পুজো আচার তো জানোই তো আমার এত মন নেই এইদিকে তো কিন্তু এই মাঝে মাঝে মনে হয় যে একটু ঠাকুরকে ভাল করে পুজো করি তো শিব পুজো কি করে কি করতে হয় শিব পুজোর যে নিয়ম বা ধরে নাও স্নান করানো বা স্নান টান করানো এগুলো সম্পর্কে তো কিছুই জানিনা যদি তুমি শিবপুজোর ব্যাপারে কিছু বলতে পারো তাহলে ভাল হয় হম দেখো তুমি যে বলছ পুজো আচার এত জানি না একটু জানবে একটু চেষ্টা করবে সবকিছু জানার সংসার করতে গেলে পুজো আজা করার দরকার আছে হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ ছেলেপেলে নিয়ে ঘর করা সংসার খাওয়া দাওয়া যেমন করবে পুজো আচাও আগে করবে চান করে উঠবে সকালবেলা সকালবেলা যা কাজ কম্ম আগেই তো লোকে ঠাকুরের কাছে যেতে পারে না আগে ছেলে স্বামী মেয়ে এদের আগে দেখতে হয়। দেখে ঘুম থেকে উঠে যেমন যা করার ওদের খায় কেউ office যাবে কেউ school মানে পাঠশালায় যাবে এসব যাবে তোদের ready করে দিয়ে

ঠাকুরের বাসায় এইবার শুধু মানুেষের সংসারে তো শুধু শিব ঠাকুরই থাকেনা আরো নানান রকম ঠাকুর তো থাকে। যে যা ভালোবাসে বুঝছো এইগুলো সব ভালোবাসার ঠাকুর এক একটা মানুষ। এক এ জন ঠাকুরের ভক্তি বেশি করে তো তাহলেও সংসারে সব ঠাকুরই থাকে কেউ কেউ তা অত কোথাও বেড়াতে গেল কেউ একটা ঠাকুরের পট এনে দিল। তাকেও তো একটু পুজো করতে হবে এইসবগুলো করবে শিব পুজো করতে গেলে তোমাকে আগে শিব পাথরও বসাতে হবে শিব কিন্তু নিচে বসাবে না হ্যাঁ শিব পাথরে বসাবে শিবকে আগে ভালো করে আগে ঠাকুরের জায়গাটা ভালো করে আগে পরিস্কার করে নেবে ঠাকুরঘর আগে মুছে নেবে মুছে নিয়ে ঠাকুরের আসন পাতবে বসবে তাতে বসে ভালো করে গলায় কাপড় দিয়ে তুমি শিব ঠাকুরকে পনাম আগে পণাম করবে দোষ সব ক্ষমা চেয়ে নেবে ঠাকুরের কাছে বলবে ঠাকুর আমি তো কিচ্ছু জানি না আমায় একটু ক্ষমা করে দিও আমি ধ্যান জ্ঞান কিছু জানি না আমি ছেলে মানুষ জানি না আমাকে ক্ষমা করে দিও ভুল ত্রুটি হলে। আগে ঘাট অপরাধ চেয়ে নেবে নিয়ে তারপরে ঠাকুরের গায়ে হাত দেবে ঠাকুরকে আগে আমি কী করি শিব ঠাকুরকে আগে জাগাই ঠাকুরকে ঠাকুরের মানে বলি ঠাকুর জাগো জাগো ওরকম বলি আমি যেটা জানি আরকি হ্যাঁ ঘুম থেকে তোলার মত। আমি যেটা করি আরকি আমি সেটাই তোমাকে বলছি আমি তো অত কিছু জানি না ঘরোয়া যেরকম করতে হয় যেটা আমার মনে আছে যার যেরকম মনে আসবে সে ভক্তিভাবে করলেই হল হ্যাঁ সবই যে একবারে সব আমরা তো আর এর পুরোহিত নয় ঘরের ঠাকুর যেমন পুজো করে যতটুকু করার দরকার বা উম ভক্তি করে সবসময় ভক্তি করে ঠাকুরকে যত্ন করতে হয় ঠাকুরের সেবা আমরা কী জানি ঠাকুরকে সেবা করলে হ্যাঁ যত্ন করতে হবে ঠাকুরকে। বেশ আমরা কী নোংরা জিনিসে খেতে পারি? থালা glass পত্র আহ পরিস্কার করি তেমনি ঠাকুরের থালা গেলাস রোজই পরিস্কার করবে মাজবে অনেকে দেখি ঠাকুরের থালা ধয়েই না আরে বাবা ধুয়ে নিলে কিছু তুমি সংসারের এত কাজ করছ আর ঠাকুরের থালা গেলাসটা ধুয়ে নেবা কেনো একটু আহ মেজে নাও হ্যাঁ সাবান গিয়ে একটু মেজে নাও তাতে তো ভালো ঠাকুরের ভালো লাগবে না?

সেটাই তো ঠাকুরের ঘর ঠাকুর দেখে কী তুমি কতটা ঠাকুরকে যত্ন করছো সবই তো ঠাকুরের আমাদের আর মানুষের আর কি? ঠাকুর দিয়েছে যা আমরা তাই করছি ঠাকুরকে বলবে ঠাকুর আমার সেইরকম মন দাও আমি যেনো তোমার সেবাযত্ন করতে পারি তো ওই ঠাকুরকে আগে বাবা বাবার আহ বাবার এক ওই ত্রিশূল থাকে বাবার মাথায় থাকে না বাবার side এ থাকে আমার শিবের side এ আছে আর ওইসব খুলে চরণ আছে বাবার খুলে ভাল করে ঘি মাখাবে ঘি আর মধু আমি যেটা ঠাকুরকে ঠাকুরকে আগে এমনি কিছু শুকনো কাপড় টাপড় দিয়ে পরিস্কার করবো না প্রথমেই না না এর ঘুম থেকে তুলে তো চান করাতে হবে ঠাকুরকে জাগো বলে তা মানুষের মানে কিছু তেল ফেল মেখে স্নান করে তেমনি ঠাকুর বাবা তারকনাথ তো শিব তো বাবা একটু মধু ঘি ভালো করে যত্ন করে আস্তে আস্তে করে মাখাবে মাখিয়ে

তারপরে ভালো করে চান করিয়ে অন্য জায়গায় আরকি সরিয়ে দিই বাবাকে নাহলে বাবা জলের উপরে তো থাকবে না আগে বাবাকে হ্যাঁ ঠান্ডা লেগে যাবে বাবার তা বাাবকে চান করিয়ে ভাল বাবার কাপড় মানে গামছা মতন একটা রুমাল মত রেখেছি আমি তাতে দিয়ে আরকি বাবাকে মুছিয়ে নিই মুছিয়ে এবার স্থান পরিবর্তন করাই বাবাকে বাবাকে বলি বাবা স্থান পরিবর্তন কর। লে বাবাকে তুলে অন্য জায়গায় বসাই আর যেখানে চান যখন তুমি ঠাকুরকে তুলে অন্য জায়গায় বসাবে তখন বলতে হবে বাবা স্থান পরিবর্তন কর হ্যাঁ বাবা স্থান পরিবর্তন কর। লে বাবাকে তুলে আমি অন্য জায়গায় বসাই কেন ওই বাবাকে যে চান করালুম ওই জায়গাটা তো জল আছে তা আবার ওই জায়গাটা তো পরিস্কার করে আবার বাবাকে ওইখানে বসাবো তো ওটা পাথর তো ওই পাথরে জায়গাটা হ্যাঁ পাথর বাটি বাবা যেরকম সেরকম তোমার পাথর বাটি চাই তো আমার বাবা বড় আমার বাবা শিব ঠাকুরটা একটু বড় তো আমি ওই জন্যে তো বাবাকে আবার ওই জল একট বাটিতে ঢেলে আবার জায়গাটা মুছে আবার বাবা কে ওই পাথরে বসাই বসিয়ে এবার বাবার ই চন্দন ঘয়ে বাবার বেল পাতাতে সন্তুষ্ট হয় বেশি

হ্যাঁ আমি লাল রঙের চন্দন দিই শুনেছিলাম লাল রঙের চন্দন বাবার প্রিয়। তাই আমি লাল চন্দন দিই এটা কতটা সঠিক আমি জানিনা আমরা তো অত জানিনা শুনে শুন যে যেমন করে একটু শুনে শুনে শুনে সেটাই শিখেছি তো একবার শুনেছিলাম বাবা লাল চন্দন প্রিয় বাবাকে লাল চন্দন দিতে হয়। সেই জন্য আমি লাল চন্দন ঘষে আগে বাবাকে আহ দিই বাবার আমার আমার বাবার গায়ে না ওম লেখা আছে তা আমি ওই ওমটা আমি তিনবার লিখি চন্দন দিয়ে ওই ওম এর উপরেই হাত হ্যাঁ আঙ্গুল দিয়ে বুলিয়ে দিই হ্যাঁ। ওম টা লিখি লিখে তারপরে বাবার মাথায় বাবা ঠাকুর দেবতা একটু চন্দনে তুষ্ট হয় সন্তুষ্ট হয় আরকি তা ওই জন্যে আমি বাবার মাথায় একটু চন্দন দেই দিয়ে তারপরে বেল পাতা নিই বেল পাতাতে একটু চন্দন মাখাই নিয়ে এবার বাবার মাথায় দিয়ে আমার যা মনের কথা বাবাকে জানাই বলি বাবা আমি এই আমি তোমার মস্তকে বেল্লপত্র নিবেদন করলাম তুমি সন্তুষ্ট হও বাবা আমি তো কিছু জানিনা আমার দোষ ঘাট সব ক্ষমা করে দিও আহ অধম অজ্ঞান আমি সন্তান তোমার বাবা আমার অপরাধ মার্জনা কর আমি তো অত কিছু জানি না বাবা সব রেখো ভালো রেখো এ রকম বলি বাবার মাথায় যতক্ষন বলা যায়। খুব জানাই বাবাকে বেল পাতা যেটা দাও সেটা কি সবসময় তিনটে বেল পাতাই দিতে হবে নাকি সেরকম কোনো ব্যপার নেই না বেল পাতা সবসময় তিনটে এই এই এই সময় এই সময় তুমি বেল পাতা পাবে কোথায়?